এটা লেখা আছে সিটি সার্ভিস । এই ভলভো বাস -টা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন- আমাদের কলকাতা থেকে দীঘা পুরুলিয়া এটা ওটা সব জায়গায় এই বাস -এ করে যাওয়া হয়।

এই বাস -টা দেখতে খুবই সুন্দর। এর ভেতরে এ.সি. আছে। এ.সি. বাস -এ করে আমরা যাতায়াত করি।

যেখানে অনেক সময় ফিল্ম -এর বা আ সিরিয়াল -এরও শুটিং হয়ে থাকে।

আরো ঘরের সামনে মাছের বাজার আছে বলেই আজ আমরা টাটকা মাছটা খেতে পারছি।

এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলকাতারই একটা ইয়ের ছবি। এর ভেতরে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আর বাইরের গেট -টা এটা খুব বড়ো বড়ো গেট ।

আ-র খুবই ভালো লাগছে দেখে যে এরকম আমাদের কলকাতায় এতো ঐতিহ্য জিনিসপত্র আছে।

মানে এনা হচ্ছেন ভগবান মহাদেব। ইন এটা হচ্ছে একটা চার্চ যেখানে গেলে আমরা যীশু খ্রীষ্টকে আমরা প্রণাম করি। আমরাও যাই মোমবাতি জ্বালাই আর পঁচিশে ডিসেম্বর এই দিনটা খুব বড়ো ভাবে পালন সেলিব্রেশান করা হয়ে থাকে।

যে ছবিটা দেখতে পাচ্ছি ওটা প্রজেক্টার -এর মাধ্যমে একটা এ এ দেখানো হচ্ছে। ঠিক আছে? এটা ছোট সিনেমা হল নয় কোনো একটা কনফারেন্স হল বা ছোট ছোট সিনেমা হল -ও হতে পারে।

আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ভূগর্ভস্থ পার্কিং প্লাজা । এটার মানে হচ্ছে এটা ওপরে কিছু নেই হয়তো ফ্লোর -টার নিচে দু-তিনটে ফ্লোর আছে। যেখানে গাড়ি পার্কিং করা হয়ে থাকে। এটার জন্যে কিছু মূল্য এখানে চার্জ করা হয়।

আর এই টোটো করে যেতে খুবই অল্প টাকা আমরা খুব দূরের পর্যন্ত যেতে পারি। যেহেতু এটা ইলেকট্রিক টোটো এটার ভাড়াটাও খুবই কম করে।

ঠিক আছে? এই আমুল -এর দোকানে চিজ পানির বাটার দুধ থেকে শুরু করে আইস-ক্রিম প্রত্যেকটা কুয়ালিটি কিন্তু আমূল -এর নেক্সট লেভেল -এর হয়ে থাকে। আর ঘরের পাশে আমূল -এর ডিস্ট্রিবিউটার থেকে অনেকের দোকান আছে যেখান দিয়ে আমরা দুধ নিয়ে থাকি আমূল তাজা।